ভালোই আ ছবিটায় এই--

কাপল কাপল -কে সবাই জুড়ি করে পার্ক -এ বেশি ফ্যামিলি লিয়ে ঘুরতে যায় ফুর্তি একটা আনন্দ।

এই টাইলস -এর গায়ে নানারকম আমরা কাজ করি রাজমিস্ত্রীর নিজে মানে গাঁথনি পাতনি করা হয় নানারকম আমরাও কাজ করেছি বন্ধুবান্ধবও যায় এপয়েন্টমেন্ট থাকাও দরকার অবশ্যই।

বাচ্চাদের বড়দের সাইকেল আমাদের পাঁশকুড়া শহরে প্রায় সাইকেল বেশিরভাগই লোকে কাজকর্মতে যায় সাইকেল চালিয়ে। সাইকেল -এর দোকান থাকা অবশ্যই দরকার।